গেটিং স্টার্টেড উইথ এক্লিপসে এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি এক্লিপসে এ প্রকল্প এবং ক্লাস কিভাবে তৈরী করে
জাভা প্রোগ্রাম কিভাবে লেখে এবং এক্লিপসে এ জাভা প্রোগ্রাম কিভাবে রান করে
এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 1110 এবং এক্লিপসে 37 ব্যবহার করছি
এই টিউটোরিয়াল অনুসরণ করতে আপনার সিস্টেমে এক্লিপসে সংস্থাপিত থাকা দরকার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
এক্লিপসে একটি ইন্ট্রীগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট
এটি একটি টুল যেখানে আপনি সহজেই জাভা প্রোগ্রাম লিখতে ডিবাগ করতে এবং রান করতে পারেন
এখন এক্লিপসে খুলি
Alt ফ2 টিপুন
ডায়ালগ বাক্সে এক্লিপসে লিখুন এবং Enter টিপুন
আমরা ওয়ার্কস্পেস লঞ্চার ডায়ালগ বাক্স পাই
ওয়ার্কস্পেস একটি স্থান যেখানে আপনার সকল প্রকল্প সম্বন্ধীয় তথ্য এবং এক্লিপসে সংক্রান্ত ফাইল সংরক্ষিত হয়েছে
সেখানে ইতিমধ্যে স্থান রয়েছে যা হল ডিফল্ট স্থান
ব্রাউসিং বৈশিষ্ট্য দ্বারা ভিন্ন ডিরেক্টরি বাছতে পারেন
এখন ডিফল্ট ডিরেক্টরির সাথে এগিয়ে যাই
এগোনোর জন্য ওক তে টিপুন
আপনার কাছে ওয়েলকাম টো এক্লিপসে পৃষ্ঠা রয়েছে
ওয়ার্কবেঞ্চ এ টিপুন যা পৃষ্ঠার উপরের ডানদিকের কোণায় আছে
এখানে এক্লিপসে ইদে রয়েছে
একটি প্রকল্প যুক্ত করি
ফাইল তারপর নিউ তে গিয়ে প্রজেক্ট নির্বাচন করুন
প্রকল্পের তালিকা থেকে জাভা প্রজেক্ট নির্বাচন করুন
এছাড়াও লক্ষ্য করুন যে আমরা অধিকাংশ টিউটোরিয়ালের জন্য জাভা প্রজেক্ট ব্যবহার করি
নেক্সট টিপুন
প্রজেক্ট নামে এ এক্লিপসেডেমো লিখুন
বিজ্ঞপ্তি একটি বিকল্প দেখাচ্ছে উসে ডিফল্ট লোকেশন
এই বিকল্পটি নির্বাচিত হলে সকল এক্লিপসেডেমো প্রকল্পের তথ্য ডিফল্ট কর্মপরিসরে সংরক্ষিত হয়
এটি অনির্বাচিত হলে ব্রাউসিং বৈশিষ্ট্য ব্যবহার করে একটি ভিন্ন স্থান ও নির্বাচন করা যেতে পারে
এখনকার জন্য আমরা ডিফল্ট স্থান ব্যবহার করব
ফিনিশ এ টিপুন যা উইজার্ডের নীচের ডানদিকের কোণার অবস্থিত
আমরা ওপেন এসোসিয়েটেড পার্সপেক্টিভ ডায়ালগ বাক্স পাই
পার্সপেক্টিভ এক্লিপসে এ আইটেম সাজানোর উপায়কে বোঝায়
ডায়লগ বাক্স একটি পার্সপেক্টিভ সূচিত করে যা জাভা ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত
রিমেম্বার মাই ডিসিশন নির্বাচন করুন এবং য়েস টিপুন
এখানে প্রকল্পের সাথে এক্লিপসাইড রয়েছে
এখন প্রকল্পে একটি ক্লাস যোগ করি
প্রজেক্ট এ ডান ক্লিক করে নিউ তে গিয়ে ক্লাস নির্বাচন করুন
ক্লাস নামে এ ডেমোক্লাস লিখুন
মডিফায়ার্স এ দুটি বিকল্প রয়েছে পাবলিক এবং ডিফল্ট
এখন এটি পাবলিক রাখুন
অন্যান্য বিকল্প পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে
এবং মেথড স্টাবস এর তালিকা থেকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন বিকল্পটি নির্বাচন করুন
অন্যান্য বিকল্প পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে
ফিনিশ এ টিপুন যা উইজার্ডের নীচের ডানদিকের কোণায় অবস্থিত
এবং এখানে আমাদের ক্লাস ফাইল রয়েছে
লক্ষ্য করুন এখানে অনেক পার্টিশন রয়েছে
এদের পোর্টলেটস বলা হয়
এখানে প্যাকেজ এক্সপ্লোরের পোর্টলেট রয়েছে যা ফাইল ব্রাউজারের মত আচরণ করে
এখানে এডিটর পোর্টলেট রয়েছে যেখানে আমরা কোড লিখি
এবং আউটলাইন পোর্টলেট যা আমাদের প্রকল্পের অনুক্রম দেয়
প্রতিটি পোর্টলেট এর আকার ও পরিবর্তন করা যেতে পারে

মিনিমাইজ বাটন ব্যবহার করে এটি মিনিমাইজ ও করা যেতে পারে

রেস্টোর বাটন ব্যবহার করে এটি পুনঃ সংরক্ষণ ও করা যেতে পারে
এখন অন্যান্য পোর্টলেটস মিনিমাইজ করে এডিটরে ধ্যান দিন
যেমনকি আমরা দেখতে পারি সেখানে ইতিমধ্যেই এক্লিপসে দ্বারা তৈরী করা কয়েকটি কোড রয়েছে
এখানে উদ্ভূত কোড ক্লাস তৈরীর সময় নির্বাচিত বিকল্পের উপর নির্ভর করে
এখন এখানে একটি প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি
এখন লিখুন systemoutপ্রিন্টলন হেলো এক্লিপসে স্টেটমেন্টের শেষে একটি সেমিকোলন যুক্ত করুন
ফাইল এ টিপে এবং সেভ নির্বাচন করে ফাইলটি সংরক্ষণ করুন
অন্যথায় এছাড়াও আপনি কন্ট্রোল S শর্টকাট ব্যবহার করতে পারেন
এই প্রোগ্রামটি রান করতে এডিটর এ ডান ক্লিক করে রান এএস এ যান এবং জাভা অ্যাপ্লিকেশন নির্বাচিত করুন
আমরা দেখি যে কিছু প্রিন্ট হলে আউটপুট কনসোল আউটপুট প্রদর্শিত করে
আমাদের কোডে সমস্যা থাকলে তা প্রব্লেমস পোর্টলেট এ প্রদর্শিত হয়
এইভাবে এখানে আপনি একটি জাভা প্রোগ্রাম লেখেন এবং রান করেন
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা এক্লিপসে এ প্রকল্প এবং ক্লাস তৈরী করা শিখেছি
এক্লিপসে এ জাভা সোর্স কোড লেখা এবং জাভা প্রোগ্রাম রান করা শিখেছি
এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসাবে ডিসপ্লে নামক একটি নতুন প্রকল্প তৈরি করুন এবং ডিসপ্লে প্রকল্পে ওয়েলকাম নামক একটি ক্লাস যুক্ত করুন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
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ